বৃষ্টি তোর একটু আগে পড়ছিলো টিপটিপ করে মানে সকাল থেকে মেঘ করেছিল

পরে একটু আগে টিপটিপ করে পড়ছিলো এখন আবার এখন এখন আবার বৃষ্টি হচ্ছেনা

আসার সময় রোদ নেই একদম মেঘলা মেঘলা হয়ে গেছিলো দে room এ এসে হাতমুখ টুখ ধুয়ে না বৃষ্টি আপাতত এখন পড়ছেনা দে room এ এসে হাতমুখ ধুয়ে বসছি যখন দেখি বিদ্যুৎ বৃষ্টি হবে আবার মেঘ টেঘ পরিষ্কার হয়ে আবার পরিষ্কার হয়ে গেছে সব একটু বাতাস টা দিচ্ছে ঠিকঠাক আর কিছুনা

গরম মানে প্রচুর গরম আমাদের দেখবি ওই fourth শুরু হবে এক সপ্তাহ কি দুই সপ্তাহ ক্লাস হবে আবার গ্রীষ্মের ছুটি পরবে উম এপ্রিলেই পরে যাবে তোর আমাদের শেষ করবে তারপরে এক এক থেকে দুই দিন চালু করবে হ্যা ঐরকমই এইখানে তোর আটত্রিশ উনচল্লিশ degree করে তাপমাত্রা আজ থেকে তুই ভাব হ্যা এখনো ঠিকঠাক গরমকাল এলোনি

বাংলার তোর বৈশাখ মাসের দিকে তাহলে তার কি অবস্থা হবে ভাব গরমকালে তো বেড়োনোই যাবেনা তাই আর আমরা যেখানে hostel এ তোর একদম পাঁচ তালাতে থাকি একদম উপরে আর যে গরম তো গরম fan চালিয়ে তোর সারাদিন সারারাত তোর সারাদিন তো সূর্যের আলো একদম proper পড়ছে এখানে আর যা গরম fan চালিয়ে রাখলে fan এর বাতাস গরম আবার তোর ঠান্ডা হতে হতে রাত্রি গেলো বারোটা সাড়ে বারোটা হয়ে গেলো আবার তো রোদ ওঠার time হয়ে গেলো তোর room আর ঠান্ডা হবে কখন কি হবে কখন হ্যা এমনি কলকাতায় যা গরম এসে দেখ hostel টা যদি পছন্দ হয় তো থাকবি হ্যা দেখি কালকে college কালকে college যাবো তো ওখান থেকে একবার ঘুরে আসবো হ্যা college থেকে college থেকে college এ তোর admission হয়ে গেলে college থেকে একবার ঘুরে যা দেখে যা

হ্যা তুই আমাকে তুই college এলে amake তুই college এলে আমাকে phone করবি আমাদের তো admission হয়ে গেছে আর কালকে college যাবোনা তুই আমাকে phone করবি আমি দমদম station এ থাকবো

হ্যা তুই ওখানে নেমে আমাকে phone করলে আমি চলে যাবো আনতে

হ্যা train এখানে পর পর আছে তবে এখন আপাতত train এর একটু ইয়ে চলছে আহ যে ঠিক time এ time এ train আসছে না উম বুঝলাম তো তোদের সব assignment সব submit করা হয়ে গেছে না এখনো বাকি আছে কিছু বললো পরীক্ষার পরে নেবে

এগুলা যদি প্রথমে হয়ে যেতো না একটা চাপমুক্ত হয়ে যায় হ্যা প্রথমে গেলে একটা চাপমুক্ত হয়ে যায় তুই বললাম তো বাড়ি চলে গেলি আজকে গেলি কালকে বলে দিলো আজকে assignment গুলো নেয়া হবে আজকে viva হবে হ্যা যেমন তোর first semester এ যেমন হয়েছিল

সেই বাড়ি গেছি বাড়ি থেকে আবার এসে হ্যা তো এখানে আছি যখন একদম হয়ে যাক তারপর বাড়ি যাবো নাহ ও কবে হবে কি হবে তার কোনো date নেই কিছুনা আমাদের board যা হ্যা আর board এর কথা আর council এর কথা আর বলিস না দুই দিন আগে notice দেয় হ্যা দুইদিন আগেই থেকে দুইদিন আগে থেকে notice পাবি এরপর exam শুরু হবে guideline গুলা দিবে দেখবি

bag নিয়ে ঢোকা যাবেনা এই করা যাবেনা

ও registration করলি নাকি

registration করলি আড়াইশো টাকা হ্যা হ্যা registration টা করে নিয়েছি ও আড়াইশো টাকা লাগছে তো তুই করলি

ও আমি কালকে করে দিয়েছি registration এখানে তো first time এ তোর ইয়ে অসুবিধা হচ্ছে ওরা তো registration করতে পারছেনা হ্যা first sem আমাদের রা ও তো registration করতে পারছেনা ঠিকঠাক হ্যা ওদের দেখছি ওদের বলছে sorry registration not found

হ্যা আবার কালকে last date তাহলে বল পরীক্ষা যে কি হবে পরীক্ষা তো পড়াশুনা কর এখনো এক সপ্তাহ time আছে হবে পরীক্ষা ঠিকঠাকই সব কিছু লিখে দিয়ে আসতে হবে সবগুলা question মোটামুটি attend করতে হবে ছাড়া যাবেনা হ্যা হ্যা supply এলে problem আমাদের তো ধর placement টা যদি third semester এ তোর third semester fourth semester এ ধর placement টা তো তোর এই যে দেখে তো তোর placement টা শুরু হবে এই আর কি hello আসসালাম ওলাইকুম

কি খবর কেমন আইছেন? এই তো ভাইজান ভালো আছি আপনার কি অবস্থা? আর বলেন না দিনকাল ভালো কাটছে না ফসল পানির অবস্থা খারাপ আহ আবার বনিক করে আর কোন লাভ নাই কেন কই ভিগা জমি আর চাপ নাই আছে দশ বিঘার মত আবাদ করছিলাম গম আছে আপনার তারপরে খেসারি মসুর তারপরে চৈতালির ফসল এখন যা হয় আমাদের এইখানে সবই আছে আবার কচুর ছিল তো সব মিলাই আরকি সব দিক দিয়ে ধরা হচ্ছে কৃষি পণ্যের যে হারে দেখা যাচ্ছে যে জমিতে যে কীটনাশক সার এগুলো লাগে এগুলোর দিন আস্তে আস্তে বাইরে যাচ্ছে মানে সেই দাম হয় যাচ্ছে

কৃষকের মানে বণিক যারা করে এগুলোর দাম দেখা যাচ্ছে যে ফসল যেটাই উঠতেছে এটার দাম মানে আস্তে আস্তেই নিচে চলে যাচ্ছে এই জন্য সব মিলিয়ে আরকি খারাপ আছি বলতে গেলে হম এখনকার কৃষি ব্যবস্থা জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাওয়া-দাওয়া ঠিক মতন হচ্ছে না প্রকৃতির অবস্থা ভালো না যে সমাবেশ বৃষ্টি হয় না হ্যাঁ এখন তো বৃষ্টির দরকার তাদের চৈতালি আবাদ আছে বা সব জায়গাতে অনেক তো ওইযে পিয়াজ রসুন এগুলো আবাদ করবে বিয়েলগে বিশেষ করে তারপরে সব জায়গায় সব দিক থেকে হ্যাঁ দেখা যাচ্ছে এখন বৃষ্টির খুবই প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার অসহায় বৃষ্টি হয় দেখা যাচ্ছে যে ফসল আবার যেগুলো আছে ধান-গ্রাম মসুর বলেন যার যেখানে যেটাই আছে তখন অসময়ে বৃষ্টি হবে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 এখন কৃষকের আবাদ করেও শান্তি নাই সার বীচ যে হারে দাম বাড়তেছে আবাদ বেসি করে হচ্চে না আমাদের সব কিছু পুরোন হচ্চে না আবার যায় আবাদ হোক সে ক্ষেত্র আবার তারা বিক্রি করতে যায় সেকানে তারা দামও পাই না হাঁ সেটাই সেটাই ওইটাই তো মূল সম্মাসা আর এখন কার ফসল এই গুলা দেখা যাচ্ছে যে যেটাই আবাদ করতে যাও হচ্ছে সেটাই কীটনাশক ছাড়া তো হচ্ছেই নাই একেবারেই সম্ভব না দুইদিন পরপর এই কীটনাশক ওই কীটনাশক এটা ওটা ব্যবহার করা লাগছে তো সেই দিক থেকে কৃষকেরা সবসময় ক্ষতির দিকে ধাবিত হচ্ছে হম এখন কার কীটনাশক তো দুই নম্বর কীটনাশক এই গুলো নিয়ে কাজ হয় না হ্যাঁ দুই নম্বর আবার প্রচুর দাম original পাওয়া যাই না এখন আর হ্যাঁ আমাদের আগের কৃষি ব্যবস্থাটাই ভালো ছিল দেখাচ্ছে যে জৈব সার কেন্দ্রিক আর কি কীটনাশক খুব কম ব্যবহার করত তো সেই ইয়েটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো এজন্য মানে বর্তমান ফসলের জমি গুলা মাটিও মানে ধ্বংসের দিকে যাচ্ছে ভালো ফসল তারা মানে মাটি থেকে ভালো ফসল আশা করে কৃষিকেরা সেটা পাচ্ছে না বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে সেই মাটির গুণগত মান টা নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য আর কি মানে ভালো মানে ফসল ফলালো সেটা থেকে ভালো ফলন পাচ্ছে না কৃষকেরা

আপনার কি কই বিঘা জমি আছে কিয়ারোত করছেন নাকি আমার বেশি নাই পাঁচ বিঘা এইরকম আছে জমি কি আছে আপনার জমিতে সব এখন গম আছে মসুর আছে খেসারি আছে মোটর আছে এই গুলো আরকি আহ কেমন হয়েছে হয়েছে মোটামুটি চলার মতো এখন ওই যে একবার অসদ আরকি এইরকম অবস্থা তাই না এখন পানি নাই মানে এখন বার জমি তে পানি দেয়া লাগবে সার দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে মানে বিভিন্ন রকমএর এখন খরচ হম ফসল আর মতো ফসল হচ্চে না কিন্তু খরচ ঠিকই বে বাড়িয়ে বেড়ে যাচ্ছেআর কি ঐটাই তো মূল সমস্যা আর বাংলাদেশ দেখেন বিশ্বের মধ্যে আহ ধানের দিক থেকে দ্বিতীয়তম কৃষি প্রধান একটা দেশ আবার দেখাচ্ছে যে পার্ট এর পাট শিল্পটা বাংলাদেশের মানে বিশ্বের মধ্যে প্রধান এবং প্রথম ছিল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 আর পাট শিল্পতা আস্তে আস্তে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে কৃষকরা অনেক দিক থেকে মানে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ এবার পাঁট এ আবাদ করতে গিয়ে দেখি খরচ পড়ছে সে হারে এবার দাম পাও নাই গত বার যেরকম পাঁট অনেক ছিল কিন্তু আবার পাঁট দাম মানে এবারে হম পাঁট দেখে ওই যে কৃষকেরা ধরেন মানে চিন্তা ভাবনা করে আবার একসময় যেটার দাম বাড়ে ওইটাই দেখা যাচ্ছে পরের বছর সবাই এক সঙ্গেই আবাদ করছে এই জন্য হইতে পারে হ্যাঁ সবই বাংলাদেশের syndicate ব্যবস্থায় এজন্য কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটাই বিক্রি করতে যান ওই syndicate মাধ্যমে তারা সরকারি রেটটা দেয় সেটাতে নেয় না তো তারা নিজেদের মতো মানে নিজেরা rate দিয়ে সেটা কিনে আরকি বিভিন্ন সময় বিভিন্ন ফসল আবাদ এই সেই।

কিন্তু কৃষকেরা ওই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যে অবস্থায় থাকে সেই অবস্থায়ই থাকছে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 রাফা রাফেজা তারা ধান আবাদ করে চাষ করে তারা কিন্তু সরকার তাদের ধান গুলো সব বেশি দামে কিনে নাই ওই জন্য তারা আবাদ আর দেকিয়ে বেশি ঝুঁকছে কিন্তু বাংলাদেশ দিকে এই রকম তা নাই হ্যাঁ একদম ঠিক বলছেন তো আপনাদের উহ মানে এলাকায় ধানের কি অবস্থা ধানের আবাদ কেমন হয় ধানের আবাদ তো এখন প্রকৃতির যা অবস্থাথাও সে জন্য আর কি এ বছর মানে এখন পানি এখন আবাদ করা লাগছে এখন পানি নাই এই জন্যযে ধান

হম তো এখন আর কি ধান হয় আপনার ওই দিকে বিভন্ন ধরনের হয় সব ধান এ হয় প্রায় আমাদের এখানে না এই মৌসুমে কি কি ধান হয় আপনাদের ওখানে আমাদের এখানে যেমন আপনার এই মৌসুমে দেখাচ্ছে যে বিশেষ করে এরি ধান গুলা হয় সাধারণত আপনাদেরও হম ওই same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

তিরিশ উন্তিরিশ এ ধরনের ধান গুলা বেশি হয় আর কি এসময়

হম কিন্তু আগে দেখা গেছিল যে ওই যে আপনার আরেক মানে ধানের আবার তো তিন system হয়ে থাকে বছরে তিনবার পাওয়া যায় সাধারণত আবাদ করতে জানলে তো দেখা যাচ্ছে আগের যে আউশ আমন যেটা বাঙালির একটা মানে চিরপরিচিত ধান ছিল সেটা এখন কিন্তু নাই বললেই চলে।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 হম ওই যে বেশি মানে লাভবান হতে যাচ্ছে কৃষককের কিন্তু বেশি লাভবান হইতে গিয়ে তারা তাদের ঐতিহ্য কে ভুলে যাচ্ছে কৃষককের বা এখন কি করবে তাদের তো খরচ করতে টাকাটা তোলা লাগবে এটা বাদ দিচ্ছেনা এখন তাতে সে মূল্য ন্যায্য দাম পাচ্ছেনা

আপনার এবার ধান কেমন হয়েছিল আল্হামদুলিল্লা ভালো কারণ তোমার সঙ্গে খারাপ বলা যাবে না তো যায় হোক মোটামোটি খরচটা কোনোরকম উঠছে আহ এ বাসায় খাবার মতো হয়েছে আর কি নিজেদের খরচটা সেই ভাবে চালানো যাবে তো আর কি তবে খুব একটা যে লাভবান হয়েছি সেটাও না ক্ষতি গ্রস্ত হয়েছি সেটাও না মধ্যম পর্যায়ে আর কি আমাদের দেশে যা চালের অবস্থা চালের যে দাম বাড়তেছে আস্তে আস্তে আগে চাউলের দাম ছিল চল্লিশ টাকা ত্রিশ টাকা পঁয়ত্রিশ নিয়া কেজি সেই চাউল এখন কম করে সত্তর টাকা কেজি চলছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ একদম ঠিক বলছেন দেখা যাচ্ছে ধান দাম দেখাযাচ্ছে আহ ত্রিশ টাকা বিশ টাকা কেজি পড়ছে আর সেখানে চাউলএর দাম মানে তিন গুন্ বললেও মানে ভুল চার গুন্ পাঁচ গুন্ হয়ে যাচ্ছে এই যে কৃষকেরা বেশি ফলাতে চেষ্টা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যারা এই যে আহ মানে business man তারা আহ যারা ধান মানে ব্যাবসায়ী এককথায় তারা ধান নিয়েতারাই মাড়াই করে দেখা যাচ্ছে বিভিন্ন

হম তারা ধান মোটা ধান কিনে এনে কৃষকদের থেকে তারা আবার ঝাড়াই করে তারা চিকন করতেছে মেশিনে দিয়ে ধান তা চালটা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

সে ক্ষেত্রে তো business যারা শুরু করছে তাদেরই লাভ যারা আবার শুরু করছে তাদের আর লাভ নাই সে ক্ষত্রে হ্যাঁ হ্যাঁ একদম আপনি ঠিক বলেছেন আহ তো এই দিক থেকে কৃষকরা শুধু ক্ষতির দিকে এগোচ্ছে উম উম এখন আমাদের এইদিকে মামাদের আদা কচু যেমন আবাদ হতো খুব বেশি লাভবান হতো কিন্তু এখন কৃষকরা আখের দাম তা ন্যায্য মূল্য পাচ্ছে না হ্যাঁ আমাদের এই দিকে আখ তা সেই ভাবে হয় না তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ফসল হয় এই আখ তা একটু কম হয় আপনাদের এই side এ sugar mill আছে নাকি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

সেই আপনাদের দোকানে মানে আখের দাম নাকি বাড়ায় দিচ্ছে একশো চলিস টাকা মন ছিল সেটা নাকি এখন আড়াইশো টাকা করছে দুশো পঞ্চাশ টাকা মন করছে শুধু মুখেই করছে কিন্তু কাজে তো হচ্ছে না আড়াইশো টাকা মিললে সব তো আখ ই আবাদ করবে অন্য আবাদ কোনো করবে বাসার কাছে sugar mill আছে যেহুতু কৃষক রাই তো লাভবান হবে তাহলে হম বুজতে পারছি ওই যে দুর্নীতি বাংলাদেশ সকল sector এ দুর্নীতি এটাতো তে থাকবেই বাংলাদেশ মানে দুর্নীতি আহ আপনার নিজের দেশে আপনি এইভাবে বলতে পারেন না সেটা ঠিক আছে but আহ সেটা আপনাদেরই ঠিক করে নিতে হবে নিজে দেড় মধ্যে আর কি আহ তো বিষয় তা

আমরা তো সাধারণ মানুষ আমরা তো আর কিছু করতে পারি না এই যে আপনাদের ভোটে তো সরকার গঠিত হয় তো সে ক্ষেত্রে দিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে এর প্রাপ্য তাকে সে স্থানে বসাতে হবে আপনার ক্ষমতা আছেন এমনি জিতে যাচ্ছেন সরকার ঠেকেনা ভোট দেবার দরকার হয় না আহ আপনাদের তাহলে এই সম্যসা কৃষকেরা ভোট দিতে একজনা কিন্তু পাচ্ছে আর একজনা এইরকম হয়ে যাচ্ছে আবার কৃষকদের আবার ভোট দেওয়াই লাগতে তেছেনা কৃষক দেড় ভোট automatically হয়ে যাব্ছে এই দুর্নীতির কারণে কৃষি তাও মানে একেবারে ধ্বংসের দিকে রসা তোলে চলে যাচ্ছে একেবারে এই জন্য তো জিনিস পত্রের দাম ও বাড়তেছে কৃষকেরা যদি ঠিকঠাক থাকে তাহলে সব দিকদিয়ে সুবিধা পাওয়া যাই কৃষকরা ও আচ্ছা ঠিক আছে রাখলাম এই তোকে আমি আমাদের যে আহ শিক্ষামূলক ভ্রমণটা হয়েছিল ওটার গল্প শুনিয়ে ছিলাম কত কি মজা হয়েছিল তোকেই মনে হয়ে বলা হয়নি না না আমিই যায়নি আমিই শুনিনি বাপার তা চেঁচিয়ে যাবে যাবে যাবে যাবে করতে করতে ঠিক Rail গাড়িতে উঠতেই হলো যাই হোক আমার তো কোনো দিন জানিস আগে ঘুরতে তুতে যায়নি কোনোদিন এইবার বাবা মা ছাড়া প্রথম বার যেতে হচ্ছ এটাই একটা বিশাল দুঃখ ছিল আমার এবার Rail গাড়িতে যখন সবে ছেড়েছে একটু করে দেখছি সরছি বাবা কে আর দেখা যাচ্ছেনা আমি তো কেঁদেই ফেলেছি আর গুজ্জন তো হাসানোর চেষ্টা করছে ও কি করছে জানিস এসব বলে হাসানর চেষ্টা করল তারপরে শুভজিতের মা আমাদের জন্যে খাবার পাঠিয়েছিল ওই অতজনের জন্যে কুড়ি না একুশ জন

তার পরে আহ ছোট নার্গিস সে নিয়ে গেছিলো ওই

ঐ নিয়েগেছিলো তারপরে সবাই খেলাম তখন আহ আমাদের আহ শিক্ষক শিক্ষিকারা কোন খাবার দাবার আমাদের তখনও অব্দি দেননি ওদের পরে দেয়ার কথা ছিল আমরা বিকেল চারটে দিয়ে আহ rail গাড়িটা ছেড়ে ছিল এখানে একটা সবাই আলো বন্ধ করে দিচ্ছে সে আটটার সময় আমাদের রাতের খাওয়া চলে এলো লোক গেছিলো আমাদের সমস্ত ব্যবস্থা বুঝলি আহ ভাত দিয়ে ছিল আর একটু অন্য রকমের ভাত আর মাংস দিয়েছিলো মুরগির মাংস কষা সে অনেক মাংসের টুকরো দিয়েছে অত তো খেতেও পারিনা আমাদেরই এই ছেলে বন্ধু গুলো কে দিয়ে দিয়ে দিলাম ওরা তো বক রাক্ষস আস্ত আস্ত আট দশ পিস আমার তো দুটুকরো হলেই মনে হয় ঠিকাছে হয়ে গেল

তো খাচ্ছিলাম এবার ভয়েও ছিল কত বার হাত ধুতে হচ্ছে জানিসই তো এই সময় তাই ওই রকম ছিল এক টুকরো মুখে ঢুকাচ্ছি মনে হচ্ছে হাত তা পরিষ্কার করি সে যেখানে বসছি সেখানে পরিষ্কার করা জিনিস ছড়িয়ে বসতে হচ্ছে মানে একটা বিতি খিচ্ছিরি ব্যাপার পৌছালাম হচ্ছে নামলাম গাড়ি থেকে ভোর সাড়ে পাঁচটা যাচ্ছি যাচ্ছি সকালের জল খাবার টার ব্যবস্থা হলো একটা মিষ্টির দোকানে মিষ্টি এসব খাওয়ানো হলো তারপর আবার উঠলাম পাঁচ ঘন্টার রাস্তা ছিল আমরা আমাদের গন্তব্য স্থলে পৌছালাম হ্যাঁ সব ব্যবস্থা করাই ছিল তারপরে কিছু জলের বোতল কেনা হলো এবার যে গন্তব্য স্থলে পৌঁছানোর পরে যাকে যার যার ঘর দেখিয়ে দেওয়া হলো আহ বড় খাট ছিল বুঝলি তো চার জন হয়েই গেছিলো এবার আমার ঘরে ছিলাম আমি প্রিয়া রুদ্রানী প্রিয়া মোটা আর মোটামুটি আমরা তিনজন আহ তো ছোট খাটোই চেহারা দুজনে প্রতিযোগিতা করে নাক ডাকছে আমি আর রুদ্রাণী মাঝে হা করে শিক্ষক মহাশয়ে যিনি ছিলেন উনি আর ওনার ছেলে ছিলেন ওই ঘরটাই আর ওপর তোলা তা দেয়া হয়েছিল আমাদের নানা ভুল বললাম মেয়েদের সাথে শিক্ষিকাদের দুই শিক্ষিকা শিক্ষক মহাশয়ে নিজে আমাদের তোলা তে ছিলেন তার ছেলে কে নিয়ে এবং একদিন রাতে আমার আর আমরা হয় হুল্লোড় করছি পরের দিন খেতে বসে স্যার পরের দিন খেতে বসে উনি বলছেন সুমিতাদের গড় থেকে বেশি গলার আওয়াজ আসছিলো আমরাই তো হাই থাই বেশি করছিলাম ব্যবস্থা খুব সুন্দর ছিল তবে খুব খাটিয়েছে বাবা ভোর সাড়ে পাঁচটায় উঠে হাটছি